একদম একদম ঠিক ঠিক মানে যতদূর খাওয়ার যদি কথা বলিস মানে খেতে যতটুকু test লাগবে সেটা আলাদা ব্যাপার কিন্তু সবার সঙ্গে একদম খেতে মানে সবাই একসঙ্গে মিলে খেতে বসে না ওই আনন্দটা আলাদা আরকি একদম এবার ধর আমরা প্রথমে ছোটরা ধর একসঙ্গে আগে খেতে বসে যাই ছোট বাড়িতে যে ছোট ছোট যারা আছে ধর তার প্রথমে একসাথে খেতে বসে যায় মা জেঠিমারা তো ধর আমাদেরকে প্রথমে খাবার টা দিয়ে যায় আর আমাদের খাবারে কিন্তু অনেক রকম কিছু হয় জানিস তো মানে ধর ভাত হবে শাক হয় কিছু ধর ভাজা হয় যেমন বেগুন ভাজা এরকম ধরনের কিছু ভাজা ভাজা আহ মানে করে

তরকারি থাকে তারপরে ধর পাপড় তো থাকেই আর মিষ্টি তো সঙ্গে করেই নিয়ে যাই আমরা মানে দই মিষ্টি টা সঙ্গে করে যাই বাকি টা সব ওখানেই ধর তৈরি করে নেয় মানে খাবার দাবারের দিক থেকে বলতে গেলে কিন্তু দারুন হয় ওখানে মানে যদি দেখতে যাই তাহলে তোর কথা অনুযায়ী মানে গ্রা~ গ্রামের যেগুলো রান্না হয় প্রত্যেক টা জিনিসই হয় ওখানে আরকি যেহেতু তোরাও শহরে থাকিস তো ওই রান্নাগুলো হয়তো হয়না তাই জন্য গ্রামের বাড়ি আত্মীয় স্বজন যারাও আছে তারাও এসে ওই রান্না টা করে দিয়ে যায় তাইনা? একদম মানে ধর গ্রাম্য পরিবেশের মতো মানে জায়াগাতে পিকনিক করার কিন্তু আমেজটাই আলদা তারপর শীতের আমেজ হালকা মানে চারিদিকে ফাঁকা জায়গা হাওয়া বইছে একসাথে বসে মানে হা মানে হট্টোগোল করতে করতে খাওয়ার দাওয়ার খাওয়া সত্যি মজাটাই সত্যি দারুন একদম একদম ঠিক বলেছিস যাইহোক এই নিয়ে কোন সমস্যা নেই এবার আমিও যাবো তোদের যখন ওখানে তখনই

আর পুকুরও পাচ্ছি না সেইরকম তাই জন্য আর হয়নি যাওয়া আরকি দেখি আমিও ভাবছিলাম যাবো আরকি কোথাও মাছ ধরতে আরকি অনেক ইচ্ছে আছে আমার হম একদিন সময় করে চলে আসবি আর যদি তুই আমাদের পিকনিকে যোগদান করিস তাহলে তো সেদিনই মাছ ধরতে পারবি তোর কোন অসুবিধাই তো হবে না আমার দাদারা সকলে থাকবে তাদের সঙ্গে তোর পরিচয়ও হয়ে যাবে। আর ছোট একটা পারিবারিক পিননিকটাও উপভোগ করতে পারবি তুই হ্যা হ্যা আমি চেষ্টা করব এবং ওইদিনকে যাওয়ার আরকি যদি হয় তাহলে আর বলিস না আমাদের অফি~ অফিসে কয়েকদিন আগে পিকনিক হলো আরকি নিয়ে ওখানেও গিয়েছিলাম তো ওখানেও খুব ভাল হলো মজাটা সেদিনকে তোকে বলা হয়নি অফিস অফিস পিকনিক টা ছিলো তাই আচ্ছা তাই নাকি অফিসে পিকনিক করেছিস তো পিকনিক কি করলি ওখানে? অফিসে পিকনিক বলতে যে আমাদের এখানে একটা আহ town একটা জায়গা আছে শালবন নাম মানে নাম আরকি ওটার তো ওখানে গিয়েছিলাম অফিস থেক বললো সবাই যাবে তো বাইরে থেকে স্যার এসেছিলো উম সবাই মিলে অফিসের যতো সদস্য মানে যতজন কাজ করে সবাই stuf আরকি সবাই গিয়েছিলো আমিও গিয়েছিলাম ওটা অফিস থেকেই টাকা দিয়েছিলো পুরো পিকনিকের টাকাটা sir রাই দিয়েছিলো আর ওখানে কি আনন্দ যদি বলতে যাস স্যাররাও জানে সেদিনকে মাছ ধরতে গেছিলো খুব মানে এই জিনিস টা দেখে আমাকে খুব মজা লেগেছে কিন্তু স্যাররা সেদিনকে মাছ পায়নি এইটাই খুব দুঃখ জানিস কিন্তু মজা লেগেছে আমার কাছে সবাই একসঙ্গে

তাও মানে ইঞ্জয় টা খুব করেছি ওখানে আচ্ছা মানে তুই মানে অফিস মানে একদিকে তোর কিন্তু মানে ভালোই দিন যাচ্ছে একবার কখনো কলেজের পিকনিক করছিস আবার কখনো অফিসের পিকনিক করছিস আবার আমদের সঙ্গে পিকনিক করবি মানে এই শীতকালটা তুই পিকনিক করেই কাটিয়ে দিবি কি করবো বল যদি জানা যায় তো আবার একটা সমস্যা তোমায় হয়তো রাগ দুঃখ করবে তাইজন্যও যায় তখন কথা শুনি আরকি বুঝতে পারলি হ্যা না না ভালোই করেছিস দেখ এই শীতকালটাই কিন্তু পিকনিক করার একটা ভালো সময় ঠিক আছে দেখ সারাবছর তো আমরা পিকনিক করার সময় পাইনা, আর যখন সময় সুযোগ আসে তখন পিকনিকটা করবি না ভাই কেন তাও অফিসে যে পিকনিক টা করলি যে জায়গাটা বললি ওখানে তোর রান্নাবান্না কি তোরা নিজেরাই করিছিলিস না আহ যেহেতু বলছিস যে অনেকটাই আনন্দ করেছিস হ্যা রান্নাবান্না করেছিলাম বলতে দেখ আমাদের যে অফিসের ম্যাম আছে আরকি তো ওই ম্যামটা আরকি গেছিলো তো ম্যামটা বললো যে আমি তো ফ্রাইড রাইস রান্না করতে ভালো জানি অসুবিধা নেই তো রান্নাটা করে দেবো তোমরা টেনশন নিও না তো তাই জন্য MA'AM কে বললাম যে না MA'AM আপনি enjoy করবেন ঘোরার time বলছে রান্না করতে আর কতক্ষণ টাইম দেখ যেহেতু টিফিন টা সব বানিয়ে নিয়ে গেছিলো আর রান্নাটা মেয়েও ছিলো অনেক তাই তো তাই জন্য আহ বেশি টাইম লাগেনি রান্নাটা করতে ওই দেড় ঘন্টার মতো টাইম লেগেছিলো আর এইখান থেকে সব গ্যাস ট্যাস নিয়ে গেছিলাম এমনি রান্না টা করে তোর ওখানে বুঝলি খেয়ে নিয়েছিলাম তাই জন্য টাইম টা লেগেনি আর habby enjoy ভাই তোকে কি বলব হ্যা আচ্ছা তারমানে তোরা প্রথমে রান্নাটা সেরে নিয়ে গিয়ে তারপরে প্রথমে ঘোরাঘুরি করেছিস তাইতো?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 পাতলা খাবারের মধ্যে পুরিটা নিয়ে গেছিলো পুরিটা আর তরকারী ছিলো পুরি তরকারীটা খেয়ে তখনই রান্নাটা হচ্ছিলো তখন মানে মুরগি টুরগি নিয়ে এসে সব কেটে কুটে ওগুলো সব আমরাও একটু help করে দিচ্ছিলাম যেহেতু ma'am MA'AM হয়ে যদি করে তাহলে আমরা কেন করবো না তাই বস ঠিক তাইজন্য একটু help টেল্প করে দেয়ার পর হ্যা বল বল সে তো ঠিকই করেছিস দেখ সবাই মিলে যদি একসঙ্গে হাতে মিলেমিশে কাজটা করিস না তাহলে কি হয় বলতো তাড়াতাড়ি কিন্তু কাজটা উঠে যায় এবার ধর তো বলছিস যখন MA'AM রান্নাবান্নার দিকটা দেখছিলো তখন তোদেরও কিন্তু দায়িত্ব কর্তব্যটা ছিলো যে না বাকি কাজ গুলোতেও একটু হাতাহাতি তোরা করে দিলি অবশ্যই অবশ্যই একদম ঠিক বলেছিস নিয়ে তখন সেদিনকে তোর ওই আরকি রান্নাবান্না করে ওই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তখনই একটু একটু ঘুরলাম ঘুরতে ঘুরতে ওই সন্ধ্যা হয়ে গেছিলো আরকি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 কিন্তু একটা জিনিস নিয়ে যেতে ভুলে গেছি মানে ওটা দরকার দরকারি জিনিস বাট নিয়ে যেতে ভুলে গেছি টমেটোটা নিয়ে যেতে আহ নিয়ে যেতে ভুলে গেছি ওটা লিস্টে নাম লেখা আছে বাট কারোই মনে নেই যে টমেটোটা নিতে হবে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

যদি ধর মানে ওখানে দেখ একটা জিনিস তুই ভালো করলি যে পাশে তো বাজার ছিলো বলে কিনে নিতে পারলি কিন্তু অন্য জায়গায় হলে কি হতো বলতো অন্য জায়গায় তো বাজার তো হাতের কাছে পাওয়া যেতো না তাহলে কিন্তু তোর menu কিন্তু বাদ দিতে হতো হ্যা হ্যা ঠিক বলেছিস তার কারণ, আহ টমেটোত মেন্যুটা একদম বাদ দিতে হতো কিছু করার ছিলো না সবই ছিলো but টমেটোটাই ছিলো না কিন্তু কিছু করার ছিলো না এখানে যেহেতু বাজার টা পেয়েছিলাম সুবিধাজনক কাছেই বলে ওটা

আচ্ছা মানে তাহলে রান্নারান্না সেইরকম কি করেছিলিস না এই ফ্রাইড রাইস আর চিকেন হয়েছিলো? ফ্রাইড রাইস হয়েছিলো চিকেন হয়েছিলো আর তোর ওই খেজুরের চাটনি হয়েছিলো একটা খুব সুন্দর লেগেছিল খেজুরের চাটনি না আচ্ছা আর পাপড় হয়নি?

তাহলে ঠিকই আছে আহ ভালোই রান্নারান্না হয়েছে তো খাওয়া দাওয়া করে কখন ফিরলি? খাওয়া দাওয়া করে দেখ একটা friend সঙ্গে যেহেতু বাইকে গিয়েছিলাম আহ বাস ওদিকে বাসের মানে সেরকম যোগাযোগটা নেই এজন্য ওই friend র সঙ্গে গেছিলাম তো ও কে বললাম আরকি যে আহ আমাকে ও বলল যে যাবো তাহলে একসঙ্গে যাবো নিয়ে একসঙ্গে ওর সঙ্গে গেছিলাম এসেছিলামও একসঙ্গে তো ওখান থেকে আবার তখন বাস মানে ওর ওর বাড়ি আমার এইখান থেকে ওর বাড়ি minimum তেরো কিলোমিটার তো ওখানে আবার বাস ধরে তখন এসেছিলাম তো মানে এসছিলাম বাড়িতে তখন মোটামুটি আমি বাড়ি পৌছেছি রাতের তোর সাড়ে সাতটার সময় আর ও মানে ওদের ওখানে নেমেছি তোর ছটার সময় বুঝতে পারলি তো মানে হ্যা তারমানে অনেকটাই সময় লেগেছে

না ঠিকই আছে ধর হ্যা ঠিকই আছে ধর ধর একা মানে সমস্ত জায়গায় গিয়ে মানে এক জায়গা থেকে গিয়ে আবার একটা জায়গাতে পিকনিক করতে যাওয়া সত্যি একটা সমস্যার বিষয় সেটার কিন্তু time পৌছাতে পেরেছিস এটাই হচ্ছে বড় ব্যাপার যারা আনন্দ করেছিস

না আমরা এখনো date টা ঠিক করিনি ছুটির দিন করে করব ভাবছি যদি ছুটির দিন করে করলে সবার সুবিধা হবে হম তো তখন তোকে আমি জানাবো তখন তুই আসবি হ্যা আমি অবশ্যই দেখবো যে তোদের বাড়িতে যাবো আর হ্যা কি বলছিলাম দেখ তোকে আমি একটু পরে ফোন করছি হ্যা তুই আমার জন্য আহ আমাকে ফোন করছে একজন আরকি অফিসেরই একটা ফ্রেন্ড তো দেখি কি বলছে হ্যা একটু পরে তোকে আবার ফোন করছি আবার হ্যা হ্যা ঠিক আছে তুই সময় করে আমাকে ফোন করে নিসনা আমি এখন ফাঁকাই আছি আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে আমি একটু পরেই করছি অসুবিধা নেই ঠিক আছে wait করতে হবে না বুঝেছিস কি বলছে খালি শুনে নেই একটু আমি তোর কলটা hold করছি না হলে তুই একটু লাইনে থাক দরকার হলে

হ্যা বেশ।

হম খুব ব্যাস্ত মনে হচ্ছে? অরে ব্যাস্ত না একটু কাজ ছিল বাড়িতে দিয়ে সেদিন আমি phone টা রেখে দিলাম বুঝলে

এ সংসার বাড়ি ওই চলছে টুংটাং করে কি বলবো আর তোমাকে সেদিনকার পর তো অনেকদিন পরে phone করলাম হয়তো খুব ব্যাস্ত আছিস তাইজন্য আমি phone করছিলামনা ভয়ে তো আজকে ভাবলাম যে না দেখি একবার কি করছে

হ্যাঁ সবাই ভালো আছে সবাই চলে যাচ্ছে তো তোদের বাড়িতে সবাই কেমন আছে?

ও তো শুনলাম তোর মেয়ের নাকি শরীর খারাব তো ও কি এখন ঠিক আছে না ঠিকাছে বলতে ধরো আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম দিয়ে ডাক্তার ও বলছে এখন ধরো আবহাওয়ার পরিবর্তন তো সেইজন্য ঠান্ডা লাগবে কিন্তু একটু সাবধানও থাকবে বুঝলে? হম হম তারপর তারপর এই ধরো দিয়ে তুমি বল কি করছো কাজকর্ম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 ভাবছি দীঘা যাবো তো যা weather আছে ভয় ও লাগছে যে তারমধ্যে সমুদ্রে জলে নামতে ভয়ও পাই আর এইদিকে বন্যা টন্না যা হচ্ছিলো কিছুদিন আগে নিয়ে আরো ভয় লাগছে যে যদি জলের স্রোত বেড়ে যায় তাহলে মনে হয় নামতে টানতে দেবেনা না কি তবে জানিনা কোনোদিন যায়নি কিন্তু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 সুনামি বা কিছু আস্তে চলেছে ও সবকে মানে সৌকত থেকে উম উম মানে বাড়ি পাঠিয়ে দেয় বুঝলে একজন থাকে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

তবে তো ওটাই দেখলে আগের বছর তো দেখলে আমফানে কিরকম ক্ষতিহলো দিঘার তাইনা

এইদিক থেকে শুরু করে ওই যে তোর বাংলাদেশও পর্জন্ত ঢুকে গেছিলো মানে India কে তো ক্ষতিগ্রস্ত করেছে করেছে তারপরে বাংলাদেশ শেও ক্ষতিগ্রস্ত করেছে তারপর দিঘা থেকে ধর উৎপত্তি যেহেতু হয়েছিল না সেহেতু তাইজন্য দিঘা যেতে ভয় লাগছে যে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 সেটাই দেখো যে আম্ফানের যে মানে নিম্নচাপের সৃষ্টিটা হয়েছিল সেটা বঙ্গোব সাগরে হয়েছিল দিয়ে ধরো ওই cyclone টা ঘুরতে ঘুরতে মানে আমাদের দীঘা যেটা পড়ছে ওড়িশা ওড়িশার উপর দিয়ে এরকরে কলকাতার কিছু অংশ নিয়ে বাংলাদেশ বাংলাদেশ হয়ে মানে cyclone টা আহ শক্তিটা ক্ষয় হয়েছিল বুঝলে হ্যাঁ হ্যাঁ ওটাই তারপর তো ধরো আমাদের একরে কিছুটা আবহাওয়া এসেছিলো তবে যতটা মানে ওধারে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এইধারে ততটা হয়নি কারণ কেবল মাত্র আবহাওয়া এসেছিলো ওটাই but তাও ধর কোলকাতা তায় অনেক কিছু ধর যেগুলো সরিয়ে নিয়ে গেছিলো তার Security জন্য বা ধর যে মানুষ গুলোর জন্য বা যে মানুষগুলোর দের ঘর ফর weak ছিল তাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে কোনো school বা কোনো অনুঠান ভবনে রাখা হয়েছিল তো এগুলো সরকারের এক দিক থেকে ভালো আহ মানে পদক্ষেপ ছিল তো তও ধর কোলকাতা তে মানে আমাদের এইদিক থেকে বলতে গেলে কলকাতার উপর দিয়ে কেটে গেছে তো যা বলি বল এইদিকে অতটা ক্ষতি হয়নি তবে তাও কলকাতা তে অনিকটাই ক্ষতি করে চলে গেছে হ্যাঁ তারপর এই দক্ষিণ চব্বিশ পরগনা তারপর আরো কিছু এইসব এলাকা গুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে সরকারও কিছু অনুদান দিয়েছিলো কিন্তু দেখো সরকার অনুদান কত দেবে তুমি যদি একটা যদি বাড়ি পুরোটা ভেঙে যায় হম হম হম সেটাই অত অত টাকা তো আর সরকারের কাছেও নেই যে অত অত লোকে অনুদান দিতে পারবে তবে সরকার আহ পারে যতটুকু আহ সাহায্য করার ততটুকু সাহায্য করে সরকার নিজের সামর্থ্য মতন তারপর তো ধর নিজের luck এর উপরে সব depend করে যে কে কেমন কি কেমন হচ্ছে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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই কিন্তু প্রকৃতিকে পারা মুশকিল কারণ প্রকৃতি যদি মনেকরে তারপর তো দেখলে নেপাল লের একবার earthquake ভূমিকম্প যেটা হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নেপাল ওটা তো ধর মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল নেপাল

মানে কত কত কত বাড়ি ধসে গেছে তারপর কত কত মানুষ মারা গেছে মানে বলার বাইরে তারপর ধর নেপাল এর কেদারনাথ ধর নেপাল যে tour টা হচ্ছিলো plain টা ওটাও তো ধর ওই weather জন্য ধর crash হয়ে গেছে কারণ যাচ্ছিলো যেতে যেতে হটাৎ হটাৎ ওদের মেঘের মধ্যে ঢুকে যায় আহ হটাৎ করে কথা থেকে কালো মেঘ চলে আসে মেঘের মধ্যে ঢুকে গিয়ে ওদের আহ signal হম down হয়ে যাওয়াতে ও আর কোনো signal যেহেতু পাইনি সেহেতু ও crash হয়ে পাহাড়ি অঞ্চলে পরে গেছিলো তো তারপর থেকে ধর অনেক এর মানে কি বলব plus একবেলার উপরের চলে গেছিল তারপর কোনো যেহেতু খবর পাওয়া যায়নি তারপর ওরা সব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

খোঁজার চেষ্টা করে তো খোঁজে খোঁজে খোঁজে খোঁজে দেখে যে না একজায়গায় crash হয়ে পরে আছে গোটাই জায়গাটা আগুন লেগে গেছে মানে খুবি ধ্বংশ গ্রস্ত অবস্থা অনেক body তো পাওয়াই যায়নি মানে just আহ আহ হার গুড় গুলো যাইহোক একটু পাওয়া গেছে অনেকের আবার অনেকের body তো মানে যা তা অবস্থা আর ওখানে অনেক passenger ও ছিল অনেক ex army man ও ছিল তো সবাই যাইহোক ওটা

সেটাই কারণ নেপাল জন্য একটা শোকাহত মানে ব্যাপার সেটা কারণ একতা মানুষ মারা যায় এবং যে army বলছো ওগুলোতে ধরো আমাদের দেশের মানে কি মেরুদন্ড ওরাই কারণ ওরা ওদের জন্য আমরা শান্তিতে ঘুমা কিন্তু এগুলো কি বলবো আবহাওয়া যদি মানে একটু ভালো থাকতো তাহলে এই দুর্ঘটনা টা ঘটতো না বুঝলে তাইনা হম হম হম হম একদমই একদমই তবে কিছু করার নেই দেখো আবহাওয়াকে কেউ পরিবর্তন তো কেউ করতে পারবে না ওটা ও প্রকৃতির মর্জির মতন ওটাই প্রকৃতির মন মর্জির মতন চলবে সেটাই তারপর ধরো এইতো গ্রীস্ম কাল আসছে আমাদের গ্রীস্মকালে এতটা গরম দিন দিন মানে বছর বছর বেড়ে যাচ্ছে যে মানে এখন মানে থাকাটাই মুশকিল হয়েযেৱে দেখবে আর কয়েক বছর পর

হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো যেটা লু বলছো যেটা হ্যাঁ তো এতটা গরম বাতাস যে তোমার ভেতরে যে শ্বাস নেবে তো সেটাও পারবে না কারণ এতটা কষ্ট হবে

হ্যাঁ শরীর খারাব হয় কারণ দেখো মানে এতটাই গরম হয় যে ধরো মানে ঘাম ঝরে যায় plus anergy level তো শেষ হয়ে যায় তারপর যত ধরো শ্রম জিবী মানুষ কি বলবো মানে রাজমিস্ত্রী করে চাষবাস করে তাদের তো অবস্থা খুবই খারাব হয়ে যায় কারণ সারাদিন ধরে রোদের কাজ করে বুঝলে হম তারপর পাহাড়ে যে লোকজন থাকে তাদেরকে ওই অত রোদে গরমে পাথর ভাঙতে হয় মানে ওদের প্রচন্ড পরিশ্রম করে ওরা তো ওই গুলোর মধ্যে ওদের জন্য খারাব লাগে একদম একদম মানে দিন দিন যে হরে মানে আমাদের তাপ বেড়ে যাচ্ছে যেটা global warming শুনেছ হয়তো তুমি না শুনলে আমি বলে দিচ্ছি বেপারটা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 মানে ওটা হচ্ছে AC জন্য ক্লোরো ফ্লরো কার্বোনটা মানে আমাদের ওজন স্তরে গিয়ে ধাক্কা মারছে মানে পৃথিবী তে সূর্য আসার আগে যে একটা স্তর থাকে মানে ওজোন স্তর শুনেছ হয়তো নাম ওজন স্তরের

যেটাতে ultraviolet মানে ওখান থেকেই মানে filter হয়ে আসছে ওটা আস্তে দিচ্ছেনা ultraviolet টাকে যেটাতে cancer তারপরে আরো বোরো বোরো নানান বেধি রোগ হয় সেটা ধরো ওখানেই সমাপ্ত হয়ে যায় কিন্তু এখন মানুষ এতো AC fridge ব্যবহার করছে ধরো দিয়ে ওই AC fridge থেকে ক্লোরো ফ্লোর কার্বন উৎপর্ন হয় সেটা গিয়ে ওজোনস্তর কে ফুটো করে দিচ্ছে বুঝলে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 দিয়ে আর কি ধরো ওই ওজোনস্তরে ফুটো ফুটো দিয়ে ultra violet রশ্মি পৃথিবী তে পড়ছে ফলে ধরো এখন দেখতে পারছোনা এতো cancer এর রুগী কেন হচ্ছে ঐজন্যই হচ্ছে ঐজন্যই কারণ ধরো আগে তো এতো মানে দূষিত ছিলোনা আগে দেখবে cancer এর রুগী কমি ছিল এখন যেমন cancer এর রুগী হচ্ছে তেমন হয়তো মানে ওষুধ buy করে নিচ্ছে বা medicine Buy করে নিচ্ছে কিন্তু cancer দিনদিন বাড়বে মানে একটা আমার আমি তো ভূগোল নিয়ে পড়েছিলাম তবে ভূগোলে একটা research অনুযায়ী মানে আর দুইহাজার পঞ্চাশের পর প্রতিটা বাড়িতে একটা করে cancer রুগী থাকবে কারণ যে হারে AC fridge ব্যবহার হচ্ছে

হ্যাঁ হ্যাঁ সেহেতু খুব মানে আমাদের চিন্তার বিষয় তারপর তো ধরো বান বন্যা প্রতিবছর তো একটা একটা করে দেখবে ঝড় আসছে আগের বছর তো আমফান এসছিল এবছর কি আসবে দেখো এবছর হয়তো আসব সেটাই মানে আমরা ready থাকি বছর বছর একটা করে নতুন মানে কি বলবো cyclone দেখার জন্য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 হম ওটাই ওটাই প্রত্যেক বছরে একই জিনিস ঘটছে কিন্তু আলাদা আলাদা পদ্ধতিতে আরো বেশি ক্ষতিকর হচ্ছে সেটাই তুমি বলো না এখন কি বলবো মানে আগে মানুষ ভোরবেলা উঠতো তাজা হওয়ার জন্য আর এখন আসলে কি তাজা হচ্ছে ভোর বেলায় দেখবে আর অতটা মানে কি বলবো পরিবেশ মানে সেরকম থাকেনা হ্যাঁ প্রত্যেক পরিবেশের যা মানে এখন যা অবস্থা পরিবেশের মানে স গ্রামটা আগে কি হতো গ্রামের ধর হাওয়াটা একটা আলাদাই মানে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 কারণ ধর road এর উপর দিয়ে যেতে হচ্ছে বল বা যা খুশি মাঠে যাওয়ার হলেও road এর উপর দিয়ে যেতে হচ্ছে road এর ধারেই মাঠ তো এতটা তারপরে কলকারখানা এত আহ মানে বিষাক্ত ধুলো না যাই মানে গ্রামেও দিকেও সেটা প্রভাব পড়ছে নিয়ে তারপরে এত মানুষের সেজন্য শরীর খারাপ বল এত জর জ্বালা মানে এত রোগ পেটে সব ওইকারন থেকেই হচ্ছে সেটাই কিন্তু এটাতে সরকার একটা পদক্ষেপ নেয়া উচিত ধরো যত যানবাহনের কলকারখানা আছে সেগুলো যে ধোয়া গুলো উৎপন্ন হচ্ছে সেগুলো যদি repairing করে ধরো মানে কোন একটা ভাল কাজে plus যেন পরিবেশের ক্ষতি না হয় সেরকম একটা জিনিস করে যদি ছাড়ে তাহলে একটা খুব ভালো হয় তাইনা? হম হম হম একদমই একদমই ঠিকই বলেছিস আর কি হবে বল সরকার সরকার তো ধর চাইছেই যে আমি মানে এখনকার সরকারের মানে ধরন ধারণ পুরো আলাদা ওরা ভাবছে যে না আমি আহ নিজের দিকটা দেখব ঠিক আছে but আহ সরকারের কাছেও কোনো হাত নেই এই~ এই~ এই ব্যাপারে nature এর কাছে কাউরের হাত নেই কিন্তু প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে যে না আমাকে, আমাকে নিজের দিকটা ঠিক রাখতে হবে তাহলে দেখবি আর কোনো problem হবেনা সেটাই কারণ একটা মানুষ যদি একটা করে গাছ লাগায় দেখো যদি প্রতি কত মানুষ আছে তাহলে কত গাছ হবে চিন্তা করো একবার তাইনা? ওটাই ওটাই ঠিক আছে ভাই আমি তোকে আবার পরে phone করব কারণ আমার সঙ্গে একজন দেখা করতে এসেছে তো দেখাটা করি তারপরে call করছি okay ভাই ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম সাফোদ ভাই, কেমন আছেন?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 এইতো ভাই আছি কোনোরকম আপনি কেমন আছেন?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 হম হুট্ করে শীতের জন্য অনেকেরই সর্দি কাশি লাগতেছে, আবার দেখলাম যে বাচ্চাদের pneumonia হচ্ছে হাসপাতালে আবার অনেক রুগীও দেখা যাচ্ছে যারা কিনা আপনার ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে আর কি হ্যাঁ আমার শীতকালে এই সমস্যাটাই হয়, অল্পতেই ঠান্ডা লেগে যাই ঠান্ডা ঠিক মতো কাজ করতেই দেয়না ঠান্ডায় শরিলের imunity system কমে যাচ্ছে

তো সর্দি সরানোর জন্য কি কি করতেছেন আর কি? এই তেমন কিছুই না হায় হায় কি বলেন কেন আপনি সর্দির ওষুধ খাবেন আবার যদি ওষুধ যদি নাও খান আর কি তবুও তো গরম পানি খেতে পারেন যাতে সর্দি আরো ভয়ংকর না হয় এছাড়াও আপনি চাইলে আহ গরম পানির ভাপ নিতে পারেন তারপর হচ্ছে তুলসী দিয়ে মধু খেতে পারেন চাইলে এছাড়াও আদা দিয়ে চা খেতে পারেন তারপর আরেকটা আহ unique কথা যদি বলি তাহলে আরেকটা কাজ করতে যদি গলায় অনেক caugh হয় তাহলে আপনি আপনার বিছানার পাশে একটি থালায় গোল করে আর কি গোল করে পেঁয়াজ কুচি করে রেখে দিতে পারেন অনেক ধন্যবাদ আপনাকে আসলে এ সর্দি আস~ হলেই মানে আমি অনেক দুর্বল হয়ে যাই গরম পানির ভাপ আদা দিয়ে চায়ের কথা তো অনেক শুনেছি কিন্তু পেঁয়াজ এর কথা তো আগে শুনিনাই আসলে এটা ঘরোয়া উপায় আপনি যদি পেঁয়াজ কেটে রাখেন না তাহলে আপনার পেঁয়াজ এর যে ঝাঁজ টা আছে আপনি ঘুমানোর সময় সেটা আপনি গ্রহণ করবেন তো পেঁয়াজ হচ্ছে আপনার প্রাকৃতিক একটা antibiotic যা mucus দমনে কাজ করে এ ছাড়াও যাবতীয় ঠান্ডা কাশির bacteria ও আপনার দূর করে থাকে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

কি বলেন আজকে নতুন একটা বিষয় জানলাম তো আপনার কাছ থেকে

জ্বি আমার ও খুব ভালোলাগছে আর কি আপনাকে নতুন জিনিস একটা জানাতে পেরে আচ্ছা আপনি কি জানেন যে কি ভাবে একটা মানুষ তার আর শরীরের কার্যক্ষমতা বাড়াতে পারে কারণ আমরা দেখছি যে চাইনা তে আবার করোনার প্রকপ কিন্তু বা~ বাড়ছে এছাড়াও কারো covid হলে কিন্তু প্রথমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাই এবং আমরা এক পর্যায়ে দুর্বল হতে থাকি এবং ক্রমান্বয়ে আমাদের অজান্তেই আমরা কিন্তু মৃত্যুর দিকে ঠেলে পড়ি আহ এটা আপনি আসলে ঠিক বলেছেন যখন বাংলাদেশ এ করোনা রোগী বাড়তে থাকলো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 এই দেখুন আহ আমাদের মূল কাজ আহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা

তাহলে শুরুতে করোনার উপস্বর্গ শরীরে দেখা দিলেও আমরা কিন্তু রোগটির সাথে লড়াই করতে পারবো

আহ আমরা কি ভাবে আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা টা বৃদ্ধি করতে পারি যদি জানাতেন আর কি শরিলের imunity system আহ বৃদ্ধি করার জন্য কিছু অভ্যাস রয়েছে সেগুলো যদি আমরা আয়ত্ত করি তাহলেও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা টা বৃদ্ধি পাবে এই প্রথম হচ্ছে ব্যাম আমাদের উচিত প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট করে ব্যাম করা আমরা যদি তিরিশ চল্লিশ মিনিট